যেমনটি আমরা দেখতে পাচ্ছি সময়টি এখন সকালবেলা । সামনে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। বিল্ডিং এ অনেক জানলা দেখতে পাওয়া যাচ্ছে এবং নিচে একটি দরজা দেখতে পাওয়া যাচ্ছে।

এবং নিচে আর একটি পোস্টার ও লাগানো রয়েছে কিছু পোস্টার লাগানো রয়েছে সামনে কিছু লোকজন কে দেখতে পাওয়া যাচ্ছেএকটি লটারির দোকান দেখতে পাওয়া যাচ্ছে ওপরে ছাতা লাগানো-- এ